মন্দিরের ভিতরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছেএ।

দুজন মানুষকে বসে থাকতে দেখতে পাচ্ছি।

এখানে একটি পারেক দেখতে পাচ্ছি।

দুইটা জ্বলন্ত ভল দেখতে পাচ্ছি।

সাদা ও লাল রঙের দুটি মগ লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা বড় বড় শোলার দেখতে পারছি।

একটা বেলুনের গেট দেখতে পাচ্ছি।

দুজন মানুষকে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে।

ওখানে অনেকগুলি জিনিসপত্র রাখা আছে।

নিচে অনেকগুলি ছোট ছোট সবুজ রঙের ঘাস আছে।

মেয়েটির মাথায় দুপাশে দুইটা খোঁপা বাঁধানো আছে।

দুইটা গাড়ির চাকা লক্ষ করা যাচ্ছেএএ।

অনেকগুলি মানুষকে বসে থাকতে দেখতে পাচ্ছি।

একটা ছাইকেল লক্ষ করা যাচ্ছে।

একটা খয়রি রঙের ফিরিজ দেখতে পাচ্ছি-ই।

এখানে একটা রুম আছে।

একটা বোর্ডে বাংলা দিয়ে কিছু লেখা আছে।

এখানে একটি বড়ো ব্যাঙ আছে।

অনেক বাচ্চাকে খেলতে দেখতে পাচ্ছি।

এখানে একটি বড় ইস্কুলঘর আছে।

পাঁচজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

একটা শাটার লক্ষ্য করা যাচ্ছে।

লাল রঙের একটি ডাস্টবিন লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেকগুলি বড় বড় গাজ আছে।

এখানে অনেকগুলি মানুষকে দাঁড়িয়ে বসে থাকতে দেখতে পাচ্ছি।

কয়েকটা ছিমেটের খুটি লক্ষ্য করা যাচ্ছে।